দাড়ি কেটে দিচ্ছে ওই পাশে আরেকজনকে দেখা যাচ্ছে স্যালুন টা বেশ অয়েল ডেকোরেট করা আছে ।

এটি একটি বিউটি পার্লার ।

এটি একটি হোম থিয়েটার ।

এখানে টোটাল আটটি মেয়ে আছে।

বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো ।

অনেক উঁচু ফ্লাট বাড়িটি ।